আমি একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি। যার সামনে একটা বাক্সো রাখা রয়েছে বাক্সোর উপরে মাঠির কাপ দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে ।

এবং কিছু ছোট গাছ দিয়ে ঘেরা রয়েছে একটু এগিয়ে গিয়ে একটা গেট দেখতে পাচ্ছি গেট দিয়ে ডানদিকে দোতলা বাড়ি দেখতে পা--

আমি একটি জলাশয় দেখতে পাচ্ছি জলাশয় চারিপাশে সবুজ হয়ে রয়েছে অনেক জঙ্গল রয়েছে এবং একটি বড় গাছ দেখতে পাচ্ছি।